ক্ষেতের মাঝখানে একটা লোকো ও দেখতে পারছি।

আ-আ মন্দিরের সামনে একজন বসে আ ধ্যান করছেন।

এবং সামনের দিকে কটা হেয়ার স্টাইল এর ছবি লাগানো আছে কটা।

একটি দরজা দেখতে পাচ্ছি দূরে আ যেটি সাদা রঙের গেট |

বাড়িটির আহ উপরে একটি হুম হোডিং লাগানো আছে। হেডিং এ এস.বি.আই. ব্যাঙ্ক লেখা। মানে যে বিল্ডিং টি সেটা হচ্ছে ব্যাঙ্ক ।

এবং নরম স্টোরি -টা তো দুটি লোক দেখছি | একটি লোক বই কেনার জন্য দাঁড়িয়ে আছে | এবং একটি লোক নিতে আস--

তিনি হেটে আসছে তার পরনে লাল কালার -এর টি-শার্ট এবং প্যান্ট আছে এবং যে দাঁড়িয়ে ছে--

দেখতে পাচ্ছে তার মধ্যে একটি লোক ও পরনে তার আ লাল রঙের জামা এবং প্যান্ট কালো রঙের তিনি দাঁড়িয়ে আছেন।

বিল্ডিং বোধয় কলেজ এবং তার সামনেই হচ্ছে একটি টিনের চাদ ওয়ালা নিচে সাইকেল রাখার ব্যবস্থা করা আছে ।

গেট টির হচ্ছে একটি লোহার গেট আছে | তারপরে দোকানে জেরম শাটার হয় সেরকম শাটার আছে |শাটার -টি খোলা এবং গেট টি একটু খোলা |

এবং মাঝখানে ই ইনি উম যিনি ওখানকার ওনার তিনি কিছু বল--

এবং সাথে অ্যা বৌ এন বরে যে গাঁছছড়া হয় সেটা বাধা হচ্ছে এবং ।

আহ ঘরটির সামনে আহ একটি ব্যক্তি এবং একটি মহিলা দাঁড়িয়ে কথা বলছেন তার --

সামনে একটি লাইট হালকা ব্লু কালার -এর লাইট টা তার মুখে পড়ছে | এবং তার স্ত্রী মুখে একটু হালকা অরেঞ্জ কালার এর ক্রিস কালার এর আলো --

দুটোই জলে গিয়ে পড়ছে এবং আসে পাশে আ জল একটি রাউন্ড হয়ে জল বয়ে যাচ্ছে ।

পুকুরে বাঁধা আছে | আর তার থেকে দূরে একটি দুটি নৌকা দেখতে পাচ্ছি |

এই দুটোই বাধা আছে। এ পারে আ সবুজ সবুজ ঘাস--

এবং আ তার পেছনে একটি নৌকো উল্টে পরে আছে এবং তার পেছনে একটি আ বড় গাছ --